একটি লোক নীচে ফুল দিয়ে সাজাচ্ছে তার পাশে একটি ছোটো বাচ্চা দাঁড়িয়ে রয়েছে।

এখানে একটি পুজোর প্যান্ডেল দেখা যাচ্ছে।

পাশে একটি লোক বসে রয়েছে।

ব্রিছ -টির পাশে একটি ঘর দেখা যাচ্ছে তার সামনে আরেকটি লোক দেখা যাচ্ছে।

সেগুলো দিয়ে জল বেড়োচ্ছে ও নিচে অনেকগুলো লাইট লাগানো রয়েছে।

একটি মহিলা দাঁড়িয়ে রয়েছে একটি ছোটো বাচ্চাকে কোলে নিয়ে।

তার পাশে একটি মহিলা বসে রয়েছে।

রাস্তার পাশে অনেক বড় বড় পাথর হয়েছে।